এখানে একটি অনেক বড় জলাশয় দেখতে পাচ্ছি এবং দূরের দিকে দেখতে পাচ্ছি কিছু বড় বড় পাকা বাড়ি রয়েছে এবং পাকা বাড়িগুলোর আশেপাশে কিছু সবুজ বড় বড় গাছপালা হয়ে রয়েছে।